এটা-আ কনস্ট্রাকশন হচ্ছে। কনস্ট্রাকশন মানে আমরা বুঝি ঘর-বাড়ি তৈরী হওয়া যেখানে ঘর-বাড়ি তৈরী হতে তো লোহা ইট বালি সিমেন্ট লাগেই।

এবার এর থেকে বেশী আমি আর ডন বস্কো সম্পর্কে জানিনা।

এটা নর্থ -এর কোনো একটা রাস্তা হবে।

কম খরচায় পুষ্টিকর কাজ হয় এখানে। চুল দাঁড়ি কাটা।

দা এসেম্বলি অফ গড চার্চ স্কুল জুনিয়ার সেকশান মানে এখানে জুনিয়ার -রা হয়তো ক্লাস ফাইভ অবধি যারা আছে --

এটা কোনো পার্ক -এর ভেতর ।

এটা এটা আমাদের নিকো পার্ক -এ ওয়াটার পার্ক -এর এ দিকের গেট টা।